আহ বায়ু ছাড়া বেঁচে থাকতে পারে না। তাদের বেঁচে থাকার জন্য উম পরিছন্ন বায়ুর প্রয়োজন আছে আহ পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান কে বলা যায় হচ্ছে বায়ু। আহ কিন্তু যত সভ্যতা উন্নত হচ্ছে যত আহ দিন এগোচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি যে

এটার থেকেই বোঝা যায় যে আমাদের কত রকম আহ ভাবে আমাদের দূষণ চারিদিকে বাড়ছে। দূষিত বায়ু ও আমাদের, আমাদের জীবনের পক্ষে যথেষ্ট বিপদজনক আহ সেটা মানুষ বা যেকোন, যেকোনো প্রানী গাছপালা যে কারোর ক্ষেত্রে দূষিত বায়ু যথেষ্ট বিপদজনক তা বায়ু কেন দূষণ হয় বায়ু দূষণ কেন হয় বা বায়ু কেন দূষিত হয় এর আহ বিভিন্ন রকম কারণ আছে। তো তার মধ্যে প্রধান যেটা হল তার সেটা হচ্ছে ধোঁয়া, ধোঁয়ার কারণে বায়ু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 কলকারখানা, কারখানা থেকে নির্গত দূষিত উম দূষিত বায়ু এইগুলো বায়ুকে বায়ু দূষণ ঘটায়। এছাড়াও ইট ভাঁটা, ইট ভাঁটা থেকে যে

বায়ু দূষণ ঘটায়। আহ এই এই যে জিনিস গুলোর কথা বললাম কলকারখানার ধোঁয়া গাড়ি ঘোড়ার ধোঁয়া এই গুলো এই গুলোর মধ্যে এমন কিছু বিষাক্ত উপাদান থাকে যে উপাদান গুলো আমাদের বায়ুর সঙ্গে মিশে গিয়ে বায়ুটাকে দূষিত করে ফেলে। সেই উপাদান গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কার্বন ডাই অক্সাইড

আহ এ ছাড়াও আহ সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড এর কথা বলা যেতে পারে। এগুলো সমান ভাবে বায়ুর জন্য ক্ষতিকারক আহ এগুলো কেমন ভাবে বায়ুকে দূষিত করে? না এই যে গ্যাস গুলো এই গ্যাস গুলো জলীয় বাষ্পের সঙ্গে মিশে গিয়ে এক ধরণের acid তৈরী করে

একেই আমরা acid rain বা অম্ল বর্ষণ নামে জানি। অনেক যানবাহন মানে গাড়ি ঘোড়ার যে জ্বালানি। সেই জ্বালানির যে তেল যে তেল ব্যবহার হয় গাড়ি ঘোড়া চলার জন্য সেই তেলের মধ্যে অনেক সময় সীসা মেশানো থাকে আহ যা ওই উম গাড়ির কালো ধোঁয়ার সাথে নির্গত হয়ে বাতাসে ভাসতে থাকে এর ফলেও বাতাস ভীষণ ভাবে দূষিত হয়ে পরে। তা ছাড়া বিভিন্ন প্রাকৃতিক কারণেও বাতাস দূষিত হতে পারে যেমন আগ্নেয়গিরি থেকে যে অগ্নুৎপাত হয় সেই অগ্নুৎপাত থেকে বাতাস দূষিত হয়। এছাড়া দাবানল আহ বনে উম প্রাকৃতিক কারণে নিজে থেকে বনে যে আগুন লাগে তাকেই আমরা দাবানল বলি। এবং এই যে আহ আগুন লাগার পরে যে আহ

এগুলো যদি খোলা বাতাসে কেউ ত্যাগ করে সেই আহ আক্রান্ত ব্যক্তির মলমূত্র থেকেও বাতাসে সেই virus টি ছড়িয়ে পড়তে পারে এবং কোনো সুস্থ্য ব্যক্তি উম সেই virus এ আক্রান্ত হতে পারে। এই যে বায়ু দূষণ ঘটছে এই বায়ু দূষণের প্রভাবে কি হয়? আমরা দেখতে পাচ্ছি যে এই আহ বায়ু দূষণের বিভিন্ন ক্ষতিকর প্রভাব রয়েছে আহ বাতাসে কার্বন ডাই অক্সাইড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 বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ছে যত দিন যাচ্ছে তত গরম পড়ছে ফলে আমাদের যে প্রাকৃতিক একটা ভারসাম্য ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং আহ যত দিন যাবে এই আহ এই এই জিনিসটা বাড়তেই থাকবে এবং ভারসাম্যটা কোনো রকম স্থিতিশীল উম অবস্থায় আসতে পারবে না এই দূষণের কারণেই।

তখন তার সেটা আহ lungs এ গিয়ে effect করছে। এর ফলে বিভিন্ন রকম রোগে মানুষ আক্রান্ত হচ্ছে যেমন ব্রংকাইটিস হাঁপানি ক্যান্সার। প্রভৃতি আহ এর আগে আমরা acid বৃষ্টির কথা বললাম যে উম জলীয়বাষ্প এই জলীয়বাষ্পের সঙ্গে বিভিন্ন রকম দূষিত গ্যাস মিশিয়ে হ্যাঁ যে আহ acid এ তৈরী করে সেই acid টা বৃষ্টির সঙ্গে যখন মাটিতে নেমে আসে তখন এটাকে, এটাকে acid বৃষ্টি বলা হয় এই acid বৃষ্টির ফলে কি হয় না উদ্ভিদ বিভিন্ন রকম জলজ প্রাণী যারা জলে থাকে আহ এগুলো বা বড়ো বড়ো বিভিন্ন স্থাপত্য এইগুলোর প্রভূত ক্ষতি হয় আমরা দেখেছিলাম যে আহ আগ্রায় অবস্থিত তাজমহল, তাজমহলে acid বৃষ্টির প্রভাবে তাজমহলে উম তাজমহলে ক্ষতির আহ ক্ষতি হয়েছিল তাজমহলে হ্যাঁ ঠিক সেরকম ভাবেই এই acid বা অম্ল মিশ্রিত জল যদি গাছের ওপর পরে তাহলে গাছের উম সুস্থতার পক্ষেও সেটা বাঁধা হয়ে দাঁড়ায় এবং এই আহ বৃষ্টির জল যদি বিভিন্ন আহ আমাদের জমা জলে এসে মেশে যেমন পুকুর খাল বিল আহ এই এইগুলোর মধ্যে থাকা বিভিন্ন জলজ প্রাণী মাছ শামুক গিরি গুগলি সাপ প্রভৃতিও মারা যেতে পারে।

আহ যখন বাতাসে মেশে বাতাস যখন আমরা গ্রহণ করি সেই আহ দূষিত বাতাস কোনো শিশু বা কোনো গর্ভবতী মায়ের জন্য খুব ক্ষতিকর কিন্তু আমরা জানি যে বায়ু এমনি একটি মূল্যবান জিনিস যা ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না যা আমাদের প্রতিনিয়ত বাঁচার একমাত্র উপায় আমাদের প্রতিটা মানুষ পশুপাখি গাছ পালা সকলের সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য বিশুদ্ধ বায়ুর একান্ত প্রয়োজন আহ

বায়ু দূষণ আমরা বিভিন্ন ভাবে রোধ করতে পারি আমাদের দেখতে হবে যে আহ যে ধরণের আহ কলকারখানা থেকে দূষিত বায়ু নির্গত হচ্ছে সেগুলো যাতে কম পরিমানে নির্গত করা যায় বা আহ জনগণের বসবাস রয়েছে এরকম অঞ্চলে আশেপাশে যদি সেই রকম কলকারখানা নির্মাণ না করা যায় তাহলে অনেকটা উপকার হয়। এছাড়াও যে সমস্ত জ্বালানি তেলে সীসা মিশ্রিত থাকে সেই সমস্ত তেল যদি আমরা আমাদের গাড়ি ঘোড়াতে না ব্যবহার করি তাহলেও পরিবেশ অনেকটা দূষিত হওয়ার হাত থেকে রক্ষা পায় এছাড়াও আমরা যদি আহ জ্বালানি তেলের পরিবর্তে electric গাড়ির ব্যবহার করি তাহলেও আমাদের পরিবেশ দূষণ অনেকটা কমে যায়

পরিবেশ দূষণের হাত থেকে মুক্তি পাবো কারণ আমরা জানি যে গাছ একটা অনেক তোর বড়ো পরিমানে কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে অক্সিজেন সরবরাহ করে। তাই বাতাসে যত পরিমান কার্বন ডাই অক্সাইড আমাদের বাড়ছে যত দিন এগোচ্ছে বাতাসে যত কার্বন ডাই অক্সাইড এর পরিমান বাড়ছে আমরা যদি

বাতাসে যে বায়ু দূষণ সেটাকে রোধ করা সম্ভব হবে। বন্ধু তুমি কি জানো বিনোদনের আরো একটি বড় মাধ্যম হচ্ছে মাছ ধরা? হ্যাঁ মাছ ধরা এটা আসলে অনেক মানে অনেক বড় একটা বিনোদনের অংশ হিসেবে আমি মনে করি। তুমি কি কখনো মাছ ধরতে গেছো এমন কোনো অভিজ্ঞতা তোমার আছে? আমার মাছ ধরতে যাওয়ার অনেক অভিজ্ঞতা আছে এবং গতকালও আমি আমার কাকার পুকুরে মাছ ধরছি। ওহ তাহলে সেই সম্পর্কে একটু বিস্তারিত বলা যাবে? হ্যাঁ অবশ্যই আমি আসলে মনে করি পৃথিবীর সব আনন্দ একদিকে এবং মাছ ধরার আনন্দ টা আরেকদিকে কারণ মাছ ধরার যে আনন্দ এটা আসলে বলে শেষ করা সম্ভব না কারণ মাছ ধরতে ওহ আচ্ছা শুনো তাইলে আমি আমার মাছ ধরার অভিজ্ঞতা বলি তারপরে, তারপরে তোমার টা আমি শুনি হ্যাঁ?

আমি মনে করো আগে ছোট বেলায় যে আমাদের এলাকায় সবাই মিলে একসাথে বিকেল হলে মানে আমাদের যে রোজার সময় টা আছে না?

ওই সময় টা মনে করো যে আছরের আজানের পরে ইফতারের আগে তো বেশিরভাগ মানুষ সবাই এমনি কাজ কম থাকে হাতে,

হ্যাঁ ওই জন্য ওই যে ইফতার করতে যাই যাওয়ার আগে ওইটাই করে হ্যাঁ ওই সময় কখনো মাছ ধরা শিখেন নি? এইবার সবাই মিলে একসাথে ওই যে পুকুর বড় পুকুর আছে আমাদের এই side এ একটা সেই পুকুরের ওখানে

তোমাদের বাসার সামনে যে পুকুরটা ওই টারই কথা বলতেছ?

সবাই মিলে একসাথে, একসাথে ওই যে একসাথে পাউরুটি কিনে নিয়ে এসে পাউরুটি ভিজাই আর ওই যে মাছের আদার কিনা একটা পাওয়া যায় ওই টা দিয়ে, ওই যে ছিপে ছিপ দিয়ে মাছ ধরছ যে সেই কথা বলতেছ? ঐটা দিয়ে এবার আমরা ছিপ নিয়ে সবাই মিলে মাছ ধরতে বসি এদিকে মাছ ধরা হলে আড্ডা বা গল্প এই type এর এটাও করা হয় হ্যাঁ মাছ ও ধরা যায় আবার সাথে সাথে মনে করো যে সময়টাও পার হয়ে যায়। হ্যাঁ ওইভাবে আমাদের গল্প করতে করতে সময় মনে করো অনেকটা পার হয়ে যায় সাথে সাথে অনেক মাছ ধরাও হয় সবাই মিলে খুব আনন্দের সাথে মাছ ধরি হ্যাঁ এটা তো খুবই ভাল আমিও অনেক আমাদের বাড়ির পিছনে একটা বড় পুকুর আছে ওই পুকুরে আমি অনেক মানে জীবনের বহু সময় মাছ ধরছি গতবছর আমি ওই পুকুরে মাছ ধরছি অনেক ছিপ দিয়ে আর কি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

আবার সবাই মিলে পাল্লা পাল্লি দিয়ে যাই কার মাছ টা কত বড়? কে কয়টা মাছ ধরলো? হ্যাঁ হ্যাঁ কে কয়টা মাছ উঠাতে পারলো এবং একটা মাছ যখন উঠানো হয় তখন তো আনন্দের কোনো শেষ থাকে না হ্যাঁ ওই মাছ ওই মাছ টা নিয়ে সবাই মিলে একসাথে আনন্দ তুমি কখনো কি নদীতে মাছ ধরছ? নদীতে ওইভাবে মাছ ধরা হয় নি তবে নদীতে গোসল করতে যেয়ে মানে মাছ ওই চিংড়ি মাছ আছে না ওইগুলা এসে পায়ে তো একটা কামড় দেই আমি ছোটবেলায় একবার ছোটবেলায় একবার নদীতে মাছ ধরছি তোমার ওই যে ঠেলা জাল আছে না? হয়তোবা নদীতে গিয়ে মাছ ধরছি ওই যে তোমার, তোমার আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে নদীতে গাওয়া লাগে এটা বুঝো? হ্যাঁ ওই যে অনেক গুলো মাছ ওই time এ একটা সময়ে নদীতে অনেক মাছ আসে এক জায়গায় না ওই সময় না আমি বলি শোনো যে তখন তোমার বর্ষার সময় নদীতে যখন পাট গাছ দেয় পাট দেয়ার ফলে তোমার হচ্ছে নদীর পানি টা, অনেকটা মানে অক্সিজেন কমে যায় নদীর পানি টা ময়লা হয়ে যায় তখন তোমার ওই যে মাছেরা যখন তোমার অক্সিজেন কম পায় তখন মাছ মানে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়, ওই সময় তোমার হচ্ছে ওই যে নদীর পাড়ে মাছ চলে আসে তখন তোমার ওই যে ঠেলা জাল দিয়ে আমি ওখান থেকে মাছ ধরছি হ্যাঁ ওই সময় তো ওই যে বিভিন্ন গামলা কিংবা ইয়ে আছে ডালা আছে এইগুলা দিয়ে ধরা যায়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 হ্যাঁ ওই সময় মাছ তো দৌড়াতেও পারে না ওইভাবে তুমি কখনো বিলে গিয়ে মাছ ধরছ? বিল বিল চিনো? হ্যাঁ বিল চিনি বিলে যেয়ে ওই যে আমরা গামছা নিয়ে যায় নে

গামছা দিয়ে দুই~দুই তিন দুইজন অথবা কখনো কখনো তিনজন মিলে ওই বিলে যখন পানি কম থাকে এই সময় হ্যাঁ আমি তোমার হচ্ছে গতকাল ও বিলে গিয়ে মাছ ধরছিলাম আমার কাকার পুকুর আছে তো ওখানে মাছ ধরছি এই সময় শুনো না আমি আগে বলে নেই ওই সময় সবাই মিলে হাঁটু পানি তে কাদা মাখতে মাখতে দুইজন দুই পাশে ধরে ওই যে গামছা টেনে ওইভাবে মাছ ধরি তো মনে করো অনেক রকমের পুঁটি মাছ পাওয়া যায় এই যে মাছ ধরার ভিতরে কিন্তু ওই যে কাদা ছুড়াছুঁড়ি ঐটাও অনেক আনন্দের কিন্তু।

মাছ ধরার সময় কিন্তু অনেকে মানে পরিবারের অনেক সদস্যই একসাথেই আর কি হয়।

হ্যাঁ এইখান তারপর তোমার ওই যে অনেক আনন্দ হয় মাছ ধরার ক্ষেত্রে আসলে আনন্দের কথা শেষ নেই তা বলে শেষ করা যাবে না কারণ পৃথিবীর সব আনন্দ একদিকে মাছ ধরার মত চরম আনন্দ আরেকদিকে কও কও কোনো সময় আসছে নদীর পুকুরে হচ্ছে ডুব দিয়ে মাছ ধরছ কোনো জাল কিংবা ছিপ বাদে? ডুব দিয়ে না আসলে তো ঐভাবে কখনো মাছ ধরা হয় নি তুমি ধরছ কি কখনো?

হ্যাঁ সেটা ঠিক মানে এইভাবে মাছ ধরতে পারে যারা মানে মাছ ধরায় অনেক দক্ষ এভাবে মাছ ধরার জন্য যারা জেলে জেলের কাজ পারে কিংবা মনে করো যারা পুকুরে অনেক time অনেক সময় থাকে তাদের সেটা অভ্যাস হয়ে যায়,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 আমি ধরছি হচ্ছে যে অল্প পানি থাকে না হাঁটু পানি কিংবা বুক পর্যন্ত পানি ওই পানি তে তো ডুব দিয়ে মাছ ধরা যায় হ্যাঁ তা যায় তবে আমি কখনো ঐভাবে ডুব দিয়ে মাছ ধরি নি তো তা বলতে পারবো না।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 তবে ঐ যে পুকুর সে~সেচ দেয় না পুকুর থেকে সব পানি উঠায়ে সেচ দেয় ওভাবে কখনো মাছ ধরছ?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 ঐ ধরো মাছ ধরার ভিতরে কিন্তু অনেক আনন্দ আছে আমাদের পুকুর একবার সেচ ছিল কনফিউশনালদের পুকুর আছে ঐ ধরো আমাদের চার পাঁচ টা পরিবার মানে আমাদের বংশের সবার মিলে একটা পুকুর আছে ঐ পুকুরে সবাই মিলে মাছ ধরার ভিতরে অন্যরকম একটা আনন্দ। এবংওই যে সবাই মাছ ধরে একটা বড় পাত্রে রাখে এবং মাছ ধরা শেষ হলে সব মাছ মনে করো এক জায়গায় করে সবার ভিতর ভাগাভাগি হবে। হ্যাঁ ঐ মাছ সবার ভিতর ভাগাভাগি কে কয়টা খায় আবার অনেক সময় তো ঐ মাছ দিয়ে picnic ও করা হয় picnic করা হয় তবে আবার যখন তোমার মাছ বেশি থাকে তখন ঐ মাছ গুলো বিক্রিও করা হয়। বাড়ি বাড়ি মাছ পুকুরের মাছ গুলো তো ওইভাবে বিক্রি করা হয় না। যখন আমি বলছি যখন মনে করো মাছ অনেক বেশী থাকে তখন তো আসলে বিক্রি করা হয় কারণ অতিরিক্ত মাছ তো আসলে লাগবে না।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

মাছ তবে জাল ফেলিয়া ও ধরছি কিন্তু ওইভাবে জালটা ফেলাতে গিয়ে অত সুন্দরভাবে যে অন্য যারা জেলের কাজ করে ওরা যেভাবে ফেলায় না জাল তুমি জাল ফেলতে পারো? অল্প অল্প পারি কিন্তু ওইভাবে জেলেরা যেইভাবে ফেলে ওইভাবে কখনো,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

ওই টা একটু সময় লাগবে কয়েকদিন দেখলে অবশ্যই এটা করতে পারবা সবাই কিন্তু আসলে জাল ফেলতে পারে না কারণ জাল ফেলা একটা বেশ বেশ মানে কঠিন ই বলা চলে

হ্যাঁ আমি তো ওইভাবে নির্দিষ্ট নির্দিষ্ট এলাকায় ফেলতে পারি না ভাই একটু পেঁচায় যায় এটাই সমস্যা যারা পারে তাদের কাছে হয়তো সহজ হ্যাঁ তাদের তো অভ্যাস হয়ে থাকে।

আরেকরকম মাছ ধরা দেখে কিন্তু মজা ওইযে চাষের পুকুরে যে অনেক অনেকগুলো মানুষ এসে একসাথে নেমে মাছ ধরে না ওইটা দেখছ? ওই যে তোমার মানে আর কি যাদের কে জেলে বলা হয় হ্যাঁ যে ওরা হচ্ছে পেশাদার হ্যাঁ হ্যাঁ ওরা যে মানে এক মাথা থেকে শুরু করে এবং অপর মাথায় ও লোক থাকে হ্যাঁ পুরো মাঠে একবার করে জাল টেনে নিয়ে, নিয়ে আসে নিয়ে এসে তারপরে ওই মাছগুলা এক জায়গায় করে, করে আবার নতুন করে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 ওই জিনিস ওই জিনিসগুলা আমাদের এখানে যখনি হয় ওই জিনিসগুলাও দেখতে যাই সকালবেলা এবং জালের মানে জালের দুই মাথায় তো লোক থাকে এবং জালের মাঝখানেও লোক থাকে ওরা কিন্তু সাতার কেটে মাছ ধরতে পারে, হ্যাঁ ওরা তো সাতার কাটতে কাটতে জালটা নিয়ে সারা পুকুর একবার ঘুরে ফেলে গোল করে তারপরে নিয়ে এসে মাছগুলা একত্রিত

পরে আবার যে অল্প কিছু জায়গা ঘিরে ওখানে আর কি তোমার ছোট মাছ বড় মাছ মানে বাছাই করে এই মাছ গুলো বিক্রয়ের জন্য নিয়ে যাবে সেগুলা নিয়ে যাইয়ে যেগুলো পরবর্তীতে ইয়ে করা যাবে সেগুলো আবার পুকুরে এখন বর্তমানে ওই যে তোমার ছিপে তো এখন কম মাছ ধরা হয় মনে হয় যে তোমার বিদেশ থেকে আমদানি কৃত ওই যে তোমার একটা ছিপ আছে না wheel না কি একটা বলে, অইটা ওই যে ঘুরোয় ঘুরোয় ইয়ে করে ওই গুলা আমাদের এদিকে তো এখনো আসে নি এগুলা হয়ত বড় বড় নদী কিংবা ফিশাঘারে কিংবা যাদের একটু অন্য ভাবে মাছ

কারণ wheel টার একটু দাম বেশি। ওইভাবে আর আমাদের এখানে ছিপ একটা বানাতে গেলে ত্রিশ টাকার ভিতরে হয়ে,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 না মাছ ধরা সহজ আছে কিন্তু অইযে মনে করো আমাদের এই গ্রামের অঞ্চলের এই মাছ গুলা বড় বড় মাছের জন্য অইটা ইয়ে করা হয় আর ওইটা একটু ব্যব্যয়বহুল আছে। আর বড় বড় মাছের জন্য ওইগুলা হয় কারণ ছিপে তো বড় মাছ উঠবে না।

আমি দেখছি এবং আমি আর কি ওই মানে হুইলে মাছ ধরছি কিন্তু মাছ উঠাতে পারিনি ওইটা মানে ওই wheel টা নদীতে বা পুকুরে ফেলার নিয়ম কি ওইটা কি জানো?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 ওই যে হাত দিয়ে ঘুরোয় হ্যাঁ হাত দিয়ে ঘোরাতে হয় প্রথমে তোমার আমি আসলে বুঝাইতে পারবো না যদিও ওইটা আমার হাতে মানে তোমাকে বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখতে হবে কারণ ওইভাবে তো সম্ভব না কারণ ওখানে তোমার ওই যে wheel টা ফেলে দিতে হয় পুকুরে, ফেলে দিলে ওটা একটা নির্দিষ্ট মানে মাছটার এরিয়ায় আর কি মাঝখানে গিয়ে পরে তখন এবং ওখানে একটা signal মত system আছে তো ওইভাবে আর কি হয় হ্যাঁ হ্যাঁ। যে জায়গায় পড়ে ওই জায়গায় একটা signal ওইটা ওইটা যেখানে থাকবে ওখানে তোমার একটা signal আছে ওইটার মাধ্যমে যে মাছের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

ওখানে গভীরতা মাপা যায় তাই তো? গভীরতা না তোমাকে কখন আর কি টান দিতে হবে ওহ এটা বুঝিয়ে দেই তাই তো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 না দেখলে না জানলে ওই জিনিস টা না ওইভাবে তো বুঝা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ আমি সেই কথাটাই বলছি আসলে উম মানে হাতে কলমে না হলে তোমার আসলে হুইলের বিষয়টা বুঝানো সম্ভব হ্যাঁ আমরা তো মনে করো ওই যে ছিপ দিয়ে মাছ ধরা এটাও তো একদিনে শিখিনি, অল্প অল্প করে করতে করতে আস্তে আস্তে ভাল ভাবে শিখে গেছি কারণ সব কিছু তো আসলে একদিনে হয় না। হ্যাঁ সেটা ওইটা দুই একদিন দেখতে দেখতে ধরতে ধরতে অবশ্যই অভ্যাস হয়ে যাবে। তবে মাছ ধরা একটা খুবই আনন্দের একটা কাজ। বিনোদনের একটা অন্যতম মাধ্যম আমরা তো আসলে মাছে ভাতে বাঙালি। বাঙালির সাথে মাছের যে একটা সম্পর্ক তা বলে শেষ করা সম্ভব না। বাঙালি তো মাছ ছাড়া একেবারে চলতেই পারে না।

hello নরেশ দা?

ভালো আছি। চিনতে পারছ? হ্যা কেন পারবো না। বলো অনেক দিন পর কল করলি তাই বলতেছি ভুলে গেছি নাকি? হ্যা তুমি তো আর call টল করো না বাড়ি টাড়িও আসো না। না সেরকম টা না দেখ আসলে ব্যাংকে কাজ করি তো মানে কাজটা অনেক বেশি ওইজন্য হয়তো আর তা হয়ে উঠে না। হ্যা ওইজন্যই তোমাকে আর ওতো disturb করি না গিয়ে বলো বাড়িতে সবাই ভালো আছে? হ্যা বাড়িতে সবাই ভালো আছে আর বলছি তুই ভালো আছিস তো কাকা কাকিমা ওরা সব ভালো আছে তো?